আমার ইটচা আসে একটা ইটচা আসে কি ঢাকা পুরন্তক আসে না হয়ে পুরন্তক যাব আমি বাংলাদেশের পুরাণ ঢাকা হয়ে ঐত কিসু একটু জাগা আসে পুরাণ ঢাকা কাটছে আসে ন authentic মানে একদ fresh কাটছে আর সেইতও অনেক ইটছ আসে আমি একদিন যাব আশা করি তো আমরা আমাদের সঙ্গে বলশীল না আমাদের হয়ে আমাদের পরিবার দুজনে পরিবার মিলে কথা করতে যাব তো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 হয়ে আমারা আবকে বলতে দেখতে পারি আর উনারা কথা বলবেন উনারা একটা কিন্তু টাকাটা আমারা দিতে হবে না কোথায় যাতে পারি বল তো যদি আমরা এ আম্রাত হাতে অনেক সময় আসে সেই না এ মাত্র পরীক্ষা শেষ এক মাসে বোধহয় সময় আসে

প্রথমে শ্রীমঙ্গল জায়ে অনেক দিন সেই দুই বসর আগে গেসিলাম আবার আমাকে টাক গেলে একদিন থাকতে হবে থাককে আমরা পুরো জএগাটা কর সকলে dress একটা গন্ধ আসে নাক strong একটা গন্ধ আস হয়ে আম সেইটা আমিও শুনেয়সী কিন্তু নিজে কোন সময় অভিজ্ঞতা অর্জন কড়েনেই তারপর আমি যখন গেসিলাম সেইয়তাত প্রায় নয়টা দশটা হইয়ে গেশে তার্ত আর সকাল বেলা যায় না সকালবেলা যায় না বলেত সীতের সময় তো শেষে এমনই এক যায় হউক হয়ে ঐখানে শ্রীমঙ্গল কে আর একটা মজার কথা শ্রী মংগোলকে পৃথিবীর সব বাংলাদেশের সবতীকে বৃষয়পবন এলাকা এবং শীতের সময় নে শীত পরেয় ঐ জাগায় হয়ে আমি কিসুদীন আগেই গুগলে একটু সিন দেখলাম পোঁদ degree সলতেসে বর্তমানে দেখলাম ও হয়ে স্বাভাবিক মানে একটু কাজ তারপর বড় ভাই গেসি trip দিতে সে call দিয়ে বলতেসিল যে শীত যে ঠান্ডা পরশে যে সেই বরফ হইয়ে গেশে হয়ে স্বাভাবিক য়ইখানে তো কাটপালা আসে গাসপালা এতটাইট সুন্দর আমরা গাসপালা যেমন লাগায় হয়ে বাংলাদেশ তো এইজন্যই বলা হয় গাসপালার জন্যই আমরা আসল কাজ গুলো যেমন ঢাকা দেখলন এখন রসনি সর হয় গেশে এটা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 আমাদের এইগুলা বলে এখন শেষ করা যায়না এখন জিনিস হোত্সয়ে আর কি হয়ে ঠিক বলে তোমার কি তোমার কি সেটা মনে হয় হই আমার সেইটা মনে হয় আজকাল যেখানে যায় শুদ্ধ গাড়িয়ের যান-বাহনের কাল ধোয়া আর এত-পাতার আবাজ এখানে আর সবয বলতে কোন মাঝে মাঝে এই সব সতী পেলে আমাদের গুজটেক আসে যাইতে হয় স্বাভাবিক তো অনেকদিন পর সেইট তোমাকে কথা বললাম হয়ে খুবেই ভাল লাগলো আশা করি আমাদের বেশি কথা বলব না কি একদিন পর কথা বলব আবুর সাথ uncle র সাথ হয়ে আবুর সাথে আমি কি কথা বলে দেখি মান uncle কে আবু জানাবেন আমিও আবুর সাথে কথা বলব নেই

result টা জানাও কি হলো না হলো সেইটাতো স্বাভাবিক মিষ্টিতো যাবে তোমার সাথে কথা বলল অনেক ভাল লাগলো আর একবার call দিয়া আমরা আর আর কিছু বিষয় নিয়ে, হে আল্লা হাফিজ।

এখন দেখছো আমাদের college life শেষ হওয়ার পর কত ধরনের নতুন নতুন সব প্রকল্প বেরিয়েছে। হ্যাঁ সেটাই তো দেখলাম খবরের কাগজে খবরের কাগজে যে প্রতিদিন নতুন নতুন এক একটা প্রকল্প। প্রকল্প সম্পর্কেই আরকি দেখছিলাম ওই বিদ্যা দেবেনা যোজনা, তারপর স্কুল ব্যাগ নীতি এগুলো বেশ ভালই প্রকল্প গুলো বেরিয়েছে। শিক্ষার্থীদের কিন্তু অনেক সাহায্যই হচ্ছে। হ্যাঁ কিন্তু আমাদের বেলায় কিছুই ছিল না। আর এখন আবার এই সব প্রকল্পে মানে ওই কি বলে soldier রাও অনেক মানে ভারতীয় যে সেনাবাহিনীরা তারাও অনেক help করছে। হ্যাঁ সেটাই তো, ওই সেদিন দেখছিলাম তোমার ওই লাদাখের সাম্প্রতিক উন্নয়ন নিয়ে আরকি। আহ UPSC সম্পর্কে লেহোকে তার পরীক্ষার কেন্দ্র হিসাবে নাকি যুক্ত করেছে। এছাড়াও তো অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লাদাখে তার প্রথম জিও থারমাল পাওয়ার প্রকল্প স্থাপন করতে চলেছে। এছাড়াও তো কত প্রকল্প রয়েছে, ওই জিও থারমাল প্রকল্প ডেও তো আরকি প্রথম পর্যায়ে। N ONGC পাঁচশো মিটার পর্যন্ত deal করবে গরম সালফার এবং গিজার থেকে নির্গত বাষ্পকেও নাকি tag করতে চলেছে।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 পণ্য পড়বে যা উচ্চ বিশুদ্ধতা সহ ভারতে অনান্য অঞ্চলের তুলনায় বেশি হবে, এটি লামাল্যন্ড বা লিটল তিব্বত নামেও পরিচিত। তো এটি নাকি ন হাজার ফুট থেকে, পঁচিশ হাজার একশো সত্তর ফুট উচ্চতায় অনেক দর্শনীয় স্থান দেখার সুযোগ রয়েছে। এছাড়াও নাকি বেশ কয়েকটি মঠও রয়েছে লাদাখে। প্রচুর সম্পদের উপস্থিতি ভারত পাকিস্তান এবং চিনকেও লাদাখ নিয়ে যুদ্ধ করতে বাধ্য করছে এরকম অনেক খবরই পেয়ে যাচ্ছে। হ্যাঁ এইগুলো তো গেল লাদাখের কথা এছাড়াও তো মানে school শিক্ষার্থী তারপর college শিক্ষার্থীদের জন্য মানে ভালো ভালো কিছু প্রকল্প আরকি শুরু হয়েছে যেমন দেখো এই যে বিদ্যা দেবেনা স্কীম টা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগণমোহন রেড্ডি আরকি দুহাজার একুশ থেকে বাইশ সালের জন্য এই যোজনাটার জন্য ছশো বাহাত্তর কোটি টাকা ঘোষণা করেছে। আর এইটা তো মুক্তিও পেয়ে গেছে প্রথম কিস্তি হিসেবে আর এইটা করা হয়েছে একটা কারণে সেটা হচ্ছে college এর যে শিক্ষার্থীরা রয়েছে তাদের মানে দশ লাখ অষ্টআশি হাজার শিক্ষার্থীরা, তাদের fees আরকি দেবে না, এই তার জন্যে আরকি এটা পরিশোধ করার জন্যেই তিনি এই টাকাটা ঘোষণা করেছে। এখনও পর্যন্ত তো চার হাজার আটশো ঊন আশি কোটি টাকা আরকি দেওয়া হয়েছে তাদের জন্য। বেশ ভালো একটা প্রকল্প অনেক শিক্ষার্থীদেরই কিন্তু এর জন্য অনেক সাহায্য হচ্ছে এখন। হ্যাঁ হ্যাঁ আর এছাড়াও দেখ যে হ্যাঁ একটা দিল্লী একটা ইয়ে করেছে দিল্লী স্কুল ব্যাগ নীতি। এটায় কি আছে না দিল্লী সরকার সম্প্রতি তার দিল্লী স্কুল ব্যাগ নীতির অধীনে জাতীয় রাজধানী অঞ্চলের যে শিক্ষার্থীদের school bag এর ওজন কমাতে নির্দেশিকা জারি করেছে। যে দিল্লী স্কুল ব্যাগ নীতির প্রধান বৈশিষ্ঠই হল যে ওই স্কুল ব্যাগ নীতি অনুসারে যে class এর মধ্যে ছাত্রদের school bag এর ওজন। ওজনটা কমাতে হবে। এটা কিন্তু বেশ দারুন একটা প্রকল্প কারণ, বাচ্ছাদের এখন এতো বইয়ের ভার তাদের তো মানে নিয়ে যেতেও সমস্যা হচ্ছে, তো এটা কিন্তু একটা অন্য রকম প্রকল্প বলতেই হবে বেশ ভালো এছাড়াও তো ওই আসামে সরকারী মাদ্রাসা, এই বাতিলের বিল নিয়েও তো কত কথা উঠছে, ওই আসাম সরকার সম্প্রতি একটি বিল উত্থাপন করেছে যা পয়লা এপ্রিল দুহাজার একুশ থেকে সমস্ত রাষ্ট্রচলিত,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 ও আবার একটা বেরিয়েছে জগন্নাথ বিদ্যা কানুকা যোজনা, যেটা অন্ধ্রপ্রদেশে চালু হয়েছিল যে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই জগনমোহন রেড্ডি ওই আহ বিদ্যা কানুকা যোজনা চালু করেছে যা রাজ্য সরকার এই প্রকল্পের জন্য ছশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্ধ করেছে কিন্তু এই প্রকল্পের অধীনে রাজ্য সরকারের school kit প্রদানের জন্য,